এই ছবিটির মধ্যে সবুজ হয়ে আছে সব গাছপালা।

এই ছবিটির মধ্যে অনেক বড় একটি রোড দেখা যাচ্ছেএ।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি ইলেকট্রনিক্স দোকান।

একটি টেবিলের সামনে একটি চেয়ার রাখা আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি টেনিস ক্লাব ।

দোকানটির সামনে অনেকগুলো স্পঞ্জ রয়েছে।

ইস বাইক দেখা যাচ্ছে এই দুকানটির সামনে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি ওয়াশিং মেশিন দোকান।

পাশে একটি বড় এ_সি লাগানো আছে।

ছবিটির মধ্যে একটি শপিং মল দেখা যাচ্ছে।

তাতে দুই ধারে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি গ্রামীণ এলাকা।

রাস্তার ঠিক ধারে অনেকগুলো পাথর দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি বড়ো জুয়েলার্স দোকান দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি কাঁসার দোকান।

এই কাচওয়ালা আলমারিটিতে ঠাকুরের সিঁদুর লাগানো রয়েছে।

একজন মানুষ মধ্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছে।

আর অনেকগুলো শীশা দ্বারা তৈরি এই গোটা অফিসটি।

সিলিং -এর মধ্যে অনেকগুলো সাদা রঙের লাইট জ্বলছে।

অনেক বড় একটি ফাঁকা পাহাড় দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে কুয়াশা কুয়াশা টাইপ রয়েছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি রাস্তার মোড় ।